একটি টেবিল চেয়ার নিয়ে খালি দেখতে পেয়েছি।

যে কোনা লুকজন দেখতে পেয়েসি না।

একটি বাক্সও দেখতে পেয়েছি বাক্সের ভিতরে কিসু জিনিস দেখতে পেয়েছি।

অনেকগুলি গ্যাস গাস দ্যাখতে পেয়েসি।

দুজন পুরুষের সামনে মাছও দেখতে পেয়েছি।

কয়েকটি সাদা রঙের খুঁটাও দেখতে পেয়েসি।

বাক্সের উপরে একটি কম্পিউটারও দেখতে পেয়েছি।

গাসপালাগুলির রং হচ্ছে সবুজ।

বিল্ডিংয়ের রং হচ্ছে সাদা রঙ্গের।